এখানে একটা ছেলেকে ঝাড় দিতে দেখা যাচ্ছে সে ঝাড় দিয়ে পরিষ্কার করছে আর একটা ঘর দেখা যাচ্ছে আর গোলাপী কালার -এর ঘর একটা জানলা দেখা যাচ্ছে একটা দরজা দেখা যাচ--

অনে অ-অ-ম কালবো বাস আছে একটা লোক আছে-এ দুটো একটা বাস দেখা যাচ্ছে গাছ পালা দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে বাস টা দাঁড়িয়ে আছে।

এখানে খুব বড় একটা ফ্লড দেখা যাচ্ছে ফ্লড এর মধ্যে একটা এ.সি দেখা যাচ্ছে অনেক গুলি বল ব্যালকনি দেখা যাচ্ছে ব্যালকনিগুলো সব রেলিং দিয়ে ঘেরা এখানে ফ্লড এর গায়ে শ্রীকৃষ্ণ লেখা আছে টিনের সেট দেখা যাচ্ছে |

দয় ভর্তি জমি দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর ঘাস সরু একটা রাস্তা। রাজমহলের ভিতরে অনেকগুলো বড়ো বাড়ি আছে।